যেখানে সূর্যের আলোটি সম্পূর্ণ জলটির উপরে লাইন বরাবর পড়েছে।

এটি একটি কোম্পানি জায়গা যেখানে চারতালা ও পাঁচতলা।

তার সামনে কিছু মানুষের ভীড়ও জমে আছে।